উপরে খাবার থাকতে দেখা যাচ্ছে আর দুটি গেলাস রয়েছে।

এটি একটি রাস্তার ছবি যেখানে দূরের দিকে একটি চার্চ রয়েছে আশেপাশে--

এটি একটি দোকানের ছবি যেখানে তাকের উপরে অনেক রকমের ছোট বড় প্যাকেট রাখা আছে।

দূরের দিকে অনেকগুলি দোকান রয়েছে এবং অনেকগুলি লোকজনকে কেনাকাটা করতে দেখা যাচ্ছে ।

এটি একটি গাড়ির গ্যারেজ এর দোকান।

যেখানে একটি লোককে গাড়ির রিপেয়ারিং করতে দেখা যাচ্ছে।

এটি একটি হসপিটালের ছবি যেখানে অনেকগুলি ডাক্তার ও নার্স কে ছবি তুলতে দেখা যাচ্ছে।

এটি একটি পুজোর মণ্ডপের ছবি যেখানে মণ্ডপটি অনেক--